এটাই রাস্তা এখানে গাড়ি আছে নাম্বার লেখা আছে সাটার গেট আছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে ।

অনেক প্লাই বোর্ড মারা আছে।

গাছ দেখা যাচ্ছে ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে জল পড়ে আছে।